একটা সাইডে বা বাইক দেখা যাচ্ছে।

এই ছবিটা দেখে লাগছে যে এটা একটা আশ্রমের ফটো ।

ঘরটা বানাচ্ছে দুটো মিস্ত্রি গাছ দেখছি।

আছে লাইট জ্বলছে আরো মানুষগুলো চেয়ারে বসে খাচ্ছে।

হোয়াইট কালারের ফ্যানসিং দেওয়া আছে।

সাইডে একটা গাড়ি যাচ্ছে একটা মানুষ হাট হাঁটছে সাইড দিয়ে।

সাইডে অনেকগুলো গাছপালা আছে।

সামনে একটা ইয়েলো কালার বটল রাখা আছে স্টুডেন্টটার সামনে।

এখানে খালি জায়গা আছে যেখানে তার লাগানো আছে।

এখেনে একটা ছেলে পাথরের পাহাড়টাকে ধরে রেখে ফটো তুলে--

ফটোটা দিনের বেলা তোলা হয়েছে নিচে অনেকগুলো পাথর রাখা আছে।

লাল রঙের বেড়া দিয়ে ফেনসিং করা আছে।

হোটেলে পোস্টারে লিখা আছে ফ্রি হোস্টেল ডিলিভারি ।

ফোটোটা দিনের বেলা তুলা হয়েছে অনেকগুলো ইনভার্টার রাখা আছে নীচে।

এটা কে_টি_এম শোরুম হয় কেতকিবাড়িতে--

এটা একটা শোরুমের ফটো হয় ফটোটা দিনেরবেলা তোলা হয়েছ--

ওপরদিকে একটা রেড কালার টি শার্ট পরে মানুষ দাঁড়িয়ে আছে।

সাদা ওয়াল দেখা যাচ্ছে সাইড -এ অনেকগুলো বই রাখা হয়েছে বুকশেলফ -এ।

এ মানুষগুলো দোকানের থিকে জিনিস কিনতে আসছে।

দুটো বাইক আছে একটা সাইকেল রাখা আছে অনেকগুলো বাঁশ দেখা যাচ্ছে।

এ ফটোটা দেখে লাগছে এটা দিনে তোলা হয়েছে এটা একটা বাজারের মার্কেটের ফটো ।